এই সবিটিতে জানালা আ দিকে পাত্তা দেখা যাচ্ছে।

এই সবিতে পর্দা দেখা যাচ্ছে।

এই ছবিটিতে গাস দেখা যাচ্ছে।

এই সবিটিতে একটি মেশিন দেখা যাচ্ছে।

এই সবিতে এ_সি দেখা যাচ্চে।

এই ছবিতে একটা কুত্তা দেখা যাচ্ছে।

এই সবিতে ওয়াল দেখা যা--

এই ছবিটিতে চারিদিক অন্ধকার দেখা যাচ্ছে।

এই সবিটিতে সিঁড়ি দেখা যাচ্ছে।

এই সবিতে বাল্ব লাইট আঁট্টা আসে এই সবিতে ওয়াল ঘড়ি আসে।

এই সবিটিতে একটা পাম আউচ দেখা যাচ্ছে।

এই ছবিটিতে কাপড় মেলানো আসে।

এই সবিটিতে শাটারিং দেখা যাচ্ছে।

এই সবিটিতে সাইডে বিল্ডিং দেখা যাচ্ছে।

এই সবিতে লাইট দেখা যাচ্ছে।

এই সবিটিতে হলুদ ফুল দেখা যাচ্ছে।

এই সবিটিতে জিনিসপত্র রাখা আসে রুমের মোধ--

এই সবিটিতে রাস্তা দেখা যাচ্ছে।

এই সবিটিতে দুইটা এ_সি আসে।